লাল এবং ছবুজ কালারের চেয়ার রয়েছে।

সাদা রঙের হট পট রয়েছে ওয়াল এর মধ্যে নীল কালার --

এবং পাশে দুইটা বাইক রয়েছে বোর্ডের মধ্যে এস_বি_আই লেখা আছে।

এবং দোকানের ভিতরে অনেকগুলো জামা কাপড় দেখা যাচ্ছে।

একটি বাঁশ টাঙানো রয়েছে এবং--

আর পাশে বাঁশের চে চেকও রয়েছে।

ফুল দেখতে পাচ্ছি এবং লাল ফুল দেখতে পাচ্ছি।

এখানে একটি আমি বক্স অফিস দেখতে পাচ্ছি এবং অনেকগুলো মানুষ রয়েছে।

পাথরের গাঁয়ে ছেলেট দিয়ে লেখতেছে।

ছেলেটা আকাশী কালার গেঞ্জি পড়ে আছে।

টেবিলের উপর দুইটা বোতল রয়েছে।

প্লেটের উপর অনেকগুলো খাবার রয়েছে।

একটি কালো রঙের গাড়ি রয়েছে।

এখানে একটি বিল্ডিং দেখতে পাচ্ছি একটি মানুষ দাঁড়িয়ে আছে।

এবং তার পাশে অনেকগুলো জঙ্গল রয়েছে।

তার পাশে একটা আকাশী কালার ঘর দেখতে পাচ্ছি।

এটা লাল আর সাদা রঙে রয়েছে।